টিনে তেল রাখা রয়েছে এবং কতগুলো ওয়ার্কার কাজ করছে দেখা যাচ্ছে।

এবং চারদিকে চারটি রাস্তা গিয়েছে একটি রাস্তার মধ্যে একটি গাড়িও বন্ধ করা রয়েছে এবং দোকানগুলো বন্ধ দেখা যাচ্ছে।

এবং টেবিলের উপরে কয়েকটি ডায়রী এবং দুটি কম্পিউটার একটি প্রিন্টার মেশিন রয়েছে সামনে কতগুলো চেয়ার লাগানো রয়েছে।

এই ছবিটির মধ্যে বুঝা যাচ্ছে এটি একটি গির্জা।

এই ছবিটির মধ্যে দেকা যাচ্চে এখানে একটি বিল্ডিং রয়েচে।

এবং বিল্ডিংঙ্গের সেকেন্ড ফ্লোরে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এটি একটি টোল গেট টোল গেটের মধ্যে দিয়ে একটি ট্রাক পাস হচ্ছে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এখানে একটি বিল্ডিং রয়েছে।

খোলা জায়গার মধ্যে কয়েকটি বাইক নিয়ে কয়েকজন লোক যাচ্ছে।

এবং রাস্তার মধ্যে দিয়ে কয়েকটি গাড়ি পাহাড় বেয়ে ওপরে উঠ--

এই ছবিটি দেকে বুজা যাচ্চে এটি একটি রুম ।

এবং সেখানে অনেকগুলি প্লেট ও গ্লাস দেকা যাচ্চে ।

এবং বিল্ডিংটি দেখে মনে হচ্ছে অনেক পুরাতন বিল্ডিং ।

এবং বিল্ডিং গের উপরে যাওয়ার জন্য সাদা রঙ্গের একটি সিঁড়ি রয়েচে ।

এবং টেবিল বড় রয়েছে এবং একটি চেয়ার ও একটি পৃথিবীর দৃশ্য রয়েছে।

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এখানে রাস্তা দিয়ে অনেকগুলু লোক যাচ্ছেন।

এবং দু-ব্যাগের দোকানের উপরে লেখা রয়েছে কলকাতা ব্যাগ হাউস ।

মন্দিরের সামোনে একজন লোক দাঁড়িয়ে ফটো ওঠাচ্ছেন এবং চারিপাশে অনেকগুলো ফুলের চারাও লাগানো রয়েছে।

দুকানটি টিবির -এর দুকান এবং দুকানের পোস্টার -এ সোনি লেকা রয়েচে।